এবং জমিটির চারপাশে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

এটি একটি ফলের দোকান ফলের দোকানে অনেক পেয়ারা লেবু রয়েছে শসা রয়েছে কিছু ঝোড়া দেখা যাচ্ছে জলের বোতল রয়েছে। দোকানদার মাস্ক --

প্যান্ডেল -টির ভিতরে অনেক পুরুষ মহিলা ছোট ছোট বাচ্চা দর্শনার্থী ভিড় জমিয়েছে । তারা ঠাকুর দেখার জন্য ভিড় করেছে প্যান্ডেল -টির বাইরে অনেক বয়স্ক ব্যক্তি পুরুষ মহিলা--

এখানে বিশাল বড় একটি পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় টি খুবই সুন্দর দেখতে। বহুদূর বিস্তৃত। পাহাড়ের একেবারে ওপরের দিকে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে রয়েছে।

দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং একটি রাস্তা দেখা যাচ্ছে । রাস্তায় একটি বড় বাস দাঁড়িয়ে রয়েছে । বাসের দরজা খোলা। বাসের ভিতরে অনেক প্যাসেঞ্জার বসে রয়েছে।

কার্পেট পাতা হয়েছে চারপাশ খুব সুন্দর দেখতে লাগছে লজ -টিও লাইট দিয়ে সাজানো হয়েছে।

এইখানে একটি বড় স্টেজ দেখা যাচ্ছে স্টেজে একটি প্রোগ্রাম হচ্ছে একজন মহিলা বক্তিতা দিচ্ছে এবং স্টেজে কিছু বাচ্চা ছেলেমেয়েরা বসে রয়েছে তারা সকলে কস্টিউম পরে রয়েছে তাদের হাতে--

সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। দোকানটির ভিতরে বেলুন দিয়ে সাজানো হয়েছে। দূরে কিছু চেয়ার আরও কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। দোকানটির ভিতরে একজন ব্যক্তি বসে রয়েছে।

এর বাইরেও দেখা যাচ্ছে একটা বেদিতে অনেকেই মোমবাতি জ্বালছে। সামনে তিন জন ছেলে দাঁড়িয়ে রয়েছে একজন ছেলে মোবাইল তাদের ছবি তুলছেন একটি মহিলা--

এই দোকানে প্রতিদিন প্রচুর মানুষরা বিভিন্ন জিনিসপত্র কিনতে আসে। এই দোকানটির ওপরের দিকে একটি বাড়ি ও দেখা যাচ্ছে সেখানে লোকজন বসবাস করে।

ছেলেরা এখানে প্রতিদিন নামাজ পড়তে আসে। প্রতিদিন প্রচুর ছেলেদের এখানে ভিড় হয়।

এখানে একটি হোটেল দেখা যাচ্ছে। হোটেল -টি বিশাল বড় বহুতল বিশিষ্ট হোটেল -টির নামও হোটেল গেটওয়ে কর্ণাটকা হোটেল -টি খুব--

এটি একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টি খুব সুন্দর দেওয়ালে খুব সুন্দর সুন্দর পিকচার দেখা যাচ্ছে ।অনেক চেয়ার টেবিল রয়েছে । টেবিলের ওপর টিস্যু পেপার অন্যান্য জিনিসপত্র রয়েছে ।একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেএকটি --

সামনে একটি ছোট খাটো গার্ডেন ও রয়েছে। যেখানে বিভিন ধরনের গাছ রয়ে--

এবং দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টিও বিশাল বড় বহুদূর বৃস্তিত। পাহাড়ের চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। মন্দিরের চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এটি একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট - টি অনেক বড় খুব সুন্দরভাবে সাজানো । অনেক চেয়ার টেবিল রয়েছে । টেবিল - এর ওপর ডিশ টিস্যু পেপার মসলা দানি মেনু কার্ড রয়েছে । দূরে কয়েকজন ব্যক্তি --